এখানে একটি বিল্ডিং দেখা যাচ্ছে।

দূরে পাহাড় দেখা যাচ্চে এখানে অনেক মানুষ দেখা যাচ্চে।

একানে ফুড সেন্টার লেখা আছে দেখা যাচ্ছে।

দোকানটির ভিতরে অনেক সেলফ দেখা যাচ্ছে সেলফ -গুলিতে ওষুধের বোতল রাখা আছে দেখা যাচ্ছে।

দোকানটির উপরে একটি ব্যানার লাগানো আছে ব্যানারটিতে রেলক্লিফ ল্যাবস লেখা আছে।

পাশে বাঁশঝাড় দেখা যাচ্ছে এখানে আকাশে মেঘ দেখা যাচ্ছে।

এখানে একটি গর দেখা যাচ্চে রেস্টুরেন্ট ।

এখানে একটি টেবিল দেখা যাচ্ছে।

এখানে ঘরের দেওয়ালে হালকা ব্লু কালার -এর রঙ করা আছে দেখা যাচ--

এখানে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে।

এনে দুকানটির সামনে টাইলস বসানো দেখা যাচ্ছে।

এখানে একটি মাঠ দেখা যাচ্ছে।

এখানে গোয়াল ঘরটির উপরে দুটি ফ্যান লাগানো আছে দেখা যাচ্ছে।

এখানে একটি টেবিলে দুটি ল্যাপটপ রাখা আছে।

টেবিলটির পাশে তিনটি প্লাস্টিকের চেয়ার রাখা আছে দেখা যা--

সামনে দুকানগুলির উপরে ব্যানার লাগানো আছে দেখা যাচ্চে।

কেকটির উপরে অনেকগুলি লাভ দেওয়া আছে।